perl perl এ hash hash এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব;
পর্লে hash এবং
hash elements এক্সেস করা
এখানে আমরা
ubuntu linux 1204 os
perl 5142 এবং
gedit text editor ব্যবহার করছি
আপনি পছন্দের text editor ব্যবহার করতে পারেন
tutorial অনুশীলন করতে পর্লে ভ্যারিয়েবল এবং ডেটা স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান থাকতে have
comments loops কন্ডিশনাল statements এবং অ্যারের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক tutorials জন্য spoken tutorials website যান
hash hash তথ্যের একটি অনিয়মিত সংকলন
এটি একটি জোড়া ডেটা structure
এর কী hash অনন্য
যদিও hash নকল ভ্যালু থাকতে পারে
এটি hash hash ঘোষণা
এখন hash থেকে key এর value পাওয়া দেখি
key এর value এক্সেস করার syntax হল:
dollar hashname কোঁকড়া বন্ধনী একক উদ্ধৃতি keyname একক উদ্ধৃতি কোঁকড়া বন্ধনী বন্ধ
এখন স্যাম্পল program ব্যবহার করে hash সম্পর্কে বুঝি
আমি ইতিমধ্যে gedit এ perlhash dot pl file code লিখেছি
perlhash dot pl file প্রদর্শিত code লিখুন
পর্লে hash শতাংশ চিহ্ন এর সাথে ঘোষিত হয়েছে
এটি hash কীস
এবং এটি hash hash ভ্যালু
hash key access করতে dollar $ চিহ্ন ব্যবহার করতে হবে
file সংরক্ষণ করুন
তারপর terminal ফিরে perl script execute করুন
perl স্পেস perlhash dot pl
এবং enter টিপুন
output terminal প্রদর্শিত হয়েছে
এখন hash থেকে কীস যোগ করা এবং মুছে ফেলা দেখি
কী যোগ করার
সিনট্যাক্স হল: dollar hashname কোঁকড়া বন্ধনী
একক উদ্ধৃতি keyname একক উদ্ধৃতি
কোঁকড়া বন্ধনী বন্ধ = $value semicolon
key মোছার সিনট্যাক্স হল delete dollar hashname কোঁকড়া বন্ধনী
একক উদ্ধৃতি keyname একক উদ্ধৃতি কোঁকড়া বন্ধনী বন্ধ semicolon
এখন একটি sample program ব্যবহার করে এটি বুঝি
আমি ইতিমধ্যে hashkeyoperations dot pl file এই code লিখেছি
এটি hash hash ঘোষণা
আমরা we hash থেকে কীস যোগ এবং মুছে ফেলবো
এখানে ইতিমধ্যে তৈরি করা hash একটি key যোগ করছি
এটি ভ্যারিয়েবলে একটি মান নির্ধারিত করার it
delete keyword হল key মুছে ফেলার জন্য
এখন এটি মুছতে key pass করা দরকার
এখন file সংরক্ষণ করুন
তারপর terminal ফিরে গিয়ে script execute করুন
perl স্পেস hashkeyoperations dot pl
এবং enter টিপুন
output terminal প্রদর্শিত হয়েছে
এখন hash কীস এবং ভ্যালু সর্ট করা দেখি
কীস sort করার syntax হল:
sort প্রথম বন্ধনীতে keys % hashname বন্ধনী বন্ধ semicolon
একইভাবে hash ভ্যালু sort করতে পারি
sort প্রথম বন্ধনীতে values % hashname বন্ধনী বন্ধ semicolon
এখন স্যাম্পল program ব্যবহার করে sorting কার্যকারিতা বুঝি
gedit এ sorthash dot pl এ যাই
sorthash dot pl file code লিখুন
এখানে এড্রেসে hash ঘোষিত করেছি
এখানে কীস sort করতে আমরা কীস ফাংশনের সাথে sort inbuilt ফাংশন ব্যবহার করতে পারি
এটি বর্ণানুসারে hash কীস sort করবে
একইভাবে hash ভ্যালুতে sort ফাংশন ব্যবহার করতে পারি
sorting সাংখ্যিক কীস and/or ভ্যালুতে ও করা যেতে পারে
file সংরক্ষণ করে terminal যাই
perl স্পেস sorthash dot pl লিখে enter টিপুন
output terminal প্রদর্শিত হবে
এখন hash সকল কীস এবং ভ্যালু পাওয়া দেখি
perl সকল hash কীস এবং ভ্যালু আনতে inbuilt ফাংশন প্রদান করে
keys ফাংশন hash সকল কীস পেতে ব্যবহৃত হয়
values ফাংশন সকল কীসের ভ্যালু ফেরত দেয়
each ফাংশন hash উপর পুনরাবৃত্তি করে key/value জুড়ি ফেরত দেয়
স্যাম্পল program ব্যবহার করে এটি বুঝি
এরজন্য perlhash dot pl script ব্যবহার করব যা আমরা আগের tutorial তৈরী করেছি
screen প্রদর্শিত নিম্নলিখিত code লিখুন;
এখন code বুঝি
key ফাংশন অ্যারে ফেরত দেয় যাতে hash সকল কীস রয়েছে
hash values ফাংশন hash সকল কীসের জন্য অ্যারের ভ্যালু ফেরত দেয়
each ফাংশন key/value জুড়ি ফেরত দেয়
এখানে while loop ব্যবহার করেছি
সকল key/value জুড়ি পুনরাবৃত্তি করবে এটি each ফাংশন দ্বারা ফেরত হবে
ctrl s টিপে file সংরক্ষণ করুন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
perl স্পেস perlhash dot pl
এবং enter টিপুন
output terminal প্রদর্শিত হয়েছে
এখন hash উপর looping এর আরো কয়েকটি উপায় দেখি
key পুনরাবৃত্তি করতে foreach loop ব্যবহার করতে পারি
তারপর কীয়ের ভ্যালুয়ের উপর ক্রিয়ার set সঞ্চালন করুন
screen syntax প্রদর্শিত হয়েছে
এখানে foreach লুপের প্রতিটি পুনরাবৃত্তিতে hash থেকে $variable key নির্ধারিত করবে
তারপর এটি value আনতে বা ক্রিয়ার set সঞ্চালন করতে set $variable ব্যবহার করবে
একইভাবে আমরা screen প্রদর্শিত hash ভ্যালুসের উপর loop করতে পারি
এখন স্যাম্পল program দেখব
gedit এ loopingoverhash dot pl এ যান
loopingoverhash dot pl এ প্রদর্শিত নিম্নলিখিত code লিখুন:
এই code hash একক key ফেরত দেয়
এখানে আমাদের ক্ষেত্রে
প্রথমবার dollar key $key তে key হিসাবে department থাকে
foreach in পরের পুনরাবৃত্তিতে name key ফেরত এসেছে
hash hash অনিয়মিত ডেটার সংগ্রহ
তাই ফেরত so কীস hash তৈরীর সময় নির্ধারিত সেই ক্রমানুসারে হবে so
ভ্যালুতে loop একইভাবে কাজ করে
এখন file সংরক্ষণ করুন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
perl স্পেস loopingoverhash dot pl
এবং enter টিপুন
output terminal প্রদর্শিত হয়েছে
সংক্ষেপে in tutorial শিখেছি
পর্লে hash এবং
hash elements এক্সেস করা
স্যাম্পল programs ব্যবহার করেছি
নির্দেশিত কাজ হল
hash ঘোষিত করা যেখানে key হিসাবে student name রয়েছে
এবং value হিসাবে তাদের শতাংশ
কীস ব্যবহার করে hash loop values এবং each ফাংশন
এরপর প্রতিটি শিক্ষার্থীর শতাংশ print করা
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়